সেই জিমের মধ্যে অনেকগুলি ব্যক্তি জিম করতে এসছে আর একটি ব্যক্তিকে আমি সামনের দিকে দেখতে পাচ্ছি যার গলাতে একটি তাবিজ রয়সে।